একটি লোক একটি গাড়ি ঠিক করছেন পেছনদিকে আরেকটি লোক একটি হলুদ রঙের গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে।

বান্ধের নীচ দিয়ে প্রচুর জল যাচ্ছে।

পিছন দিয়ে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

প্যান্ডেল -এর কাপড় দিয়ে তৈরি আশেপাশে অনেকগুলো বিল্ডিং আমি দেখতে পারছি।

এই ছবিটিতে আমি একটি বড়ো ঘর দেখতে পারছি।

আশেপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

পেছনে অনেকগুলো চেয়ার পাতা চেয়ার -এর উপরে কিছু মহিলারা বসে রয়েছে।

একটি লোক পাইপ দিয়ে গাড়িটি ধুয়ে দিচ্ছেন।

বিভিন্ন জিনিস আমি দেখতে পারছি।

সামনে রয়েছে একটি টেবিল এবং চেয়ার ।

এবং বহু বাচ্চা কাচ্চা উপর দিকে রয়েছে।

যারা শুয়ে রয়েছেন তারা কালো রঙের পোশাক পরা।

আশেপাশে রয়েছে কিছু সবুজ ঘাছপালা ।

উপরের ছবিটিতে আমি একটি সোফা দেখতে পারছি।

সামনে দিয়ে একটি পাথরের রাস্তা তৈরি করা হয়েছে।

স্কুটি ও বাইক -এর পাশ দিয়ে একটি কুকুর রয়েছে।

নিচের দিকে কিছু গাছপালা দেখতে পারছি।

চায়ের দোকানটির সামনে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছেন।

সামনে একটি স্ক্রিন লাগানো রয়েছে।

ডানদিকে আমি একটি ছোট বাচ্চা দেখতে পারছি।

পেছনদিকে একটি লোক কালো রঙের হুডি পরে দাঁড়িয়ে আছেন।

লিচুগুলোর পাতাগুলো লিচুগুলোর সঙ্গে--

উপরের ছবিটিতে আমি একটি বড় মাঠ দেখতে পারছি।

উপরের ছবিটিতে আমি একটি বড়ো নদী দেখতে পারছি।

আকাশের রং বেশি সাদা এবং পরিষ্কার।

উপরের ছবিটিতে আমি একটি বড়ো রুম দেখতে পারছি।

প্রত্যেকটি জানলায় পর্দা টাঙানো রয়েছে।

সামনে একটি লাল রঙের সুন্দর গাছ রয়েছে।

আশেপাশে অনেকগুলো জঙ্গল দেখা যাচ্ছে।

সিঁড়িগুলির ওপরে বহু মানুষ বসে রয়েছেন।

উপর দিয়ে একটি গাছের ডাল ঝুলছে।

বিভিন্ন ক্রাফট -এর জিনিস রাখা রয়েছে।

দূরে রয়েছে একটি বড়ো সো হলুদ রঙের বিল্ডিং ।

সামনে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছেন।

উপরে ছবিটি একটি পাহাড়ে তোলা ছবি পাহাড়টি সবুজ গাছপালাতে ভরা।

পিছনে একটি নীল আকাশ মেঘলা আকাশ--

ওপরের ছবিটিতে আমি একটি জঙ্গলের ছবি দেখতে পারছি আ--

রাস্তার দু'ধারে অনেকগুলো সুন্দর টব দিয়ে সাজানো।

উপরের ছবিটিতে আমি একজন মহিলাকে দেখতে পারছি।

আর পিছনে অনেকগুলো গাছপালা আমি দেখতে পারছি এবং একটি নদীও দেখতে পারছি।